হ্যা হ্যা update গিয়ে গেছে তো এবার আমি কি নেক্সট কি করবো আমি কি apps এর মধ্যে গিয়ে সবকিছু দেখতে পাবো না এখন wait করা লাগবে

আচ্ছা ঠিক আছে আপনি সবকিছু বলে দিলেন তো ঠিক আছে Thank you না ঠিক আছে Thank You

এই তো ভাই, একদম just বসলাম তোমার ভা~ তোমারই কথা একদম মাথায় আসছিল তুমি call করলে। এই তো তুমি অনেক দিন বাঁচবে অনেকদিন। উম কী হয়েছে? ব্যাপার তো কিছু হয়েছে নাকি আপনি health issue হয়েছে? খুবই বিপদজনক পরিস্থিতি। কী বলবেন এইসব জিনিসটা তো হচ্ছে এখন সবারই। মধ্যিখানে আমারও এরকম অবস্থা হচ্ছিল যে আহ খেতে ইচ্ছে করছিল না অনেক সময়। কী হচ্ছিল যে আমরা কিছু সময় খাওয়ার পরে, আহ অত energy আমি পাচ্ছিলাম না। সকালে শুধু কিছুক্ষণ ক্ষণের জন্য ভালো energy পাচ্ছিলাম এরকম হচ্ছিল। কী বলব আহ শরীরের অবস্থা দেখছেন তো, এত work load এ কাজ থাকে plus উম এত tension থাকে সেই মানে আপনার আম্বান~ মানে কী বলব, নিজের health এর ওপরে focus করতেই পারিনা। এইসব হচ্ছে কী বলবেন।

আহা, এই। এইসব হচ্ছে আরে কী বলব এইসব সব আহ যা অবস্থা আপনি বলেছেন না সব আস্ত reflect আছে এসব করোনার। কারণ এইটা after COVID না? Minimum seventy to eighty percent পিউ~ যত লোক আছে না world এ সবারই minimum এই অবস্থাটা হয়েছে যে, শরীর কাজ করছে না ভালো করে, অনেক সময় tired হচ্ছে, অনেক সময় অত energy feel হচ্ছেনা, কাজ করতে মন করছে না, অনেক জিনিস অনেক জিনিস এরকম আছে যে, after COVID না? COVID এরপরে যেয়েও after effect বলে হো~ বলা হয়না একটা উম তো ঐটাই এইটা আছে। তো ওর মধ্যে আমার এখন আছে যে after effect এ যদি COVID আবার। না আসে তাহলে effect টা কিছুদিনের পরে শেষ হতে পারে কিন্তু এখন মনে হচ্ছে না যে হঠাৎ এসব শেষ হয়ে যাবে।

আরে বাবা কী বলবেন এরকম এরকম অবস্থা তো হচ্ছেই আমারও। কী মানে এত শরীর টানছে না, তো সেটা তো হতেই পারে আপনারও আপনারও, হতে পারে। এই বললাম না এইসব জিনিস হচ্ছে after effect, after effect এ যদি দেখুন যাদের আহ immunity power টা একটু বেশি আছে না তাদের একটু সমস্যা কম হতে, কম হলো। কিন্তু এখন যার immunity power টা একটু কম আছে তাদের এই effect টা তবু ঝেলতেই হবে। আর কিছু বলতে পারছি না কারণ এই যে আমিও এই phase টা আহ নিয়ে দেখেছি আর আমিও উম face করেছি।

Hello hello? এইতো আরে network issue হয়েছিল। network issue । না না না বেড়িয়ে যাচ্ছিল না। ওই network issue হয়েছিল হঠাৎ একবারেতে hello hello তো বলছিলাম হয়ত শোনা যাচ্ছিল। ঐ কাল না না, কালকে ভোরবেলা এত কাজ নেই হ্যাঁ কিন্তু এই স~ এর normal routine আছে। না কালকে ছুটি পরশু এ~ এখন চলবে এই সপ্তাহ পুরো। আহ ছুটি বলো না ছুটি দিতে চায় না corporate ।

এই কী বলবেন ওদের জন্য তুমি মরে গেলে তোমার লাশের ওপর থেকে কাজ করে যাবে জানো তো? ঐটাই তো দেখছ তো ম~নের কী অবস্থা যা শরীরের। তুমি তো নিজে বলছ তোমার office অবস্থা। আমিও তবু দেখছ তো এই টানা অবস্থায় কাজ করছি। কাজ তো করতে হবে, ঐটা তো কারোর জন্য দাঁড়াবে না।

হ্যাঁ, কী কী আর হবে বলো আবার আমরা একটা ডাণ্ডা ধরব, ডাণ্ডা ধরে হাঁট~ হাঁটব আর আমাদের আশেপাশে যারা চলবে তারা আমাদের ওপর হাসবে। নাহলে আমরা অত অত দিনেও বাঁচতে পারব কি না সেটা ঠিক নেই। না ঐটাই তো ঐটাই তো বললাম যে ঐ সময় পর্যন্ত যদি পৌঁছে যাই তাহলে তো আর লাঠি ধরে চলতে হবে যদি পৌঁছে যাই। কিন্তু যদি না পৌঁছাই? আর ওর ওর মধ্যে পৌঁছাতে গেলে অনেক অনেক ইয়ে, stamina লাগে এখনকার সময় অনুযায়ী। আর শরীরের অবস্থা বারো বছর পনেরো বছরের ছেলেমেয়েদের দেখছ তো m~ medicine চলছে, দেখছ তো? হম বারো বছরে, ওদেরকে কি medicine লাগে? বারো বছর তেরো বছর পনেরো বছর ঐ সময় যদি medicine খাওয়ার অ~ অভ্যেস হয়ে যায় তাহলে তো পঁচিশ ছাব্বিশ পর্যন্ত তো ওরা তো উম ম~ মানে আহ কী বলে দোকান হয়ে যাবে medicine এর।

না না এরকম হলে হয়না এরকম কিছু হয়না। এই সব কী বলব doctor দের prescription এই prescription অত ta~ tablet আর এই ওষুধ massage, আর COVID আসার পরে তো অনেক ওষুধ আরও বেড়ে গেল।

হ্যাঁ হ্যাঁ। আপনার আপনার শরীরের একটু দে~ দেখবেন ভালো করে যেহেতু আহ আপনার শরীর একটু অসুস্থ আছে। উম ভালো থাকুন আর কী বলব। ঠিক আছে পরে দেখা হবে।

হম phone করেছিলিস তুই? দেখলাম আমি তখন, আমি একটু বাইরে গেছিলাম, বুঝলি তো নিচে, তো ফোনটা আমার ওপরেই ছিল হম হ্যাঁ রে ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ বল কি দরকার? আমি যদি আহ পার তো অবশ্যই তোকে সাহায্য করবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন বলবো না? তুই জানিস না, আমি তোকে এতদিন, তুই তো বেশ রান্না শিখছিলিস একটু আধটু, হয়ত এখন নেড়েচেড়ে রান্না করতে শিখে গেছিস। হ্যাঁ অবশ্যই, তাহলে তুই খাতায় লিখবি না আমি বলবো তুই। তুই, কতজন লোক আসবে বললি? কতজন লোক আসবে বললি তোদের বাড়িতে? আর ধর তোর মা, বাবা, ভাই আছে মানে কাকু কাকিমা ভাই তোরা আর তুই আছিস। তাহলে এক কাজ করবি, ওই ছয়শো গ্রাম মতো চাল নিয়ে নিবি বুঝলি? তো আহ এই চালটাকে না তুই ধুয়ে ভালোভাবে আহ দু-ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবি। খুব বেশি হলে দু-ঘন্টা, আর খুব কম হলে অন্তত আধ-ঘন্টা ভিজিয়েই রাখবি।

কিন্তু ওটা সম্পূর্ণ সিদ্ধ করবি না, ওই সত্তর থেকে আশি আশি শতাংশ মতো সিদ্ধ করে নিবি। না! অর্ধেক না রে বাবা, সত্তর থেকে আশি শতাংশর মত।

একটু সাদাতেল দিবি এবং স্বাদমতো একটু নূন দিয়ে দিবি। হ্যাঁ, কি বলতো? অনেক সময় না আমরা যখন ভাতটা রান্না করি, তো ওটা লেগে গিয়ে আহ গায়ে লেগে যায় না? গিয়ে মন্দ টাইপের অনেকসময় হয়ে যায় ওই ধরণের হয়ে যায়তো সাদা তেলটা দিস।

তারপরে ওই জলটা বের করে নিবি।

আচ্ছা তো এবার আসি, বিরিয়ানির আসল মশলাটায়। আচ্ছা তার মধ্যে তারাফুল ডিবি, গোটা এলাচ, গোটা লবঙ্গ, দারচিনি। আর আর ধর তুই দিলি আহ ছোট এলাচও দিবি। আর যেটা হচ্ছে প্রধান যেটা হচ্ছে ধোনে। তুই নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নিবি কাঠখোলায়, দিয়ে ওটা শুকোতে দিবি, মানে শুকোতে না। ঠান্ডা হতে দিবি, ওটা গরম থাকবে তো? ঠান্ডা হতে দিবি, দেখছিস ভুলে গেলাম দুটো জিনিস। ওর মধ্যে তুই শুকনো লঙ্কা, আর তেজপাতাও দিয়ে দিবি, তেজপাতা একটু নেড়ে নিয়ে সবটা একটা, আহ কি বলবো, গুঁড়ো বানিয়ে নিবি, ওটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে মেশিনে দিয়ে গুঁড়ো করে নিবি, ঠিক আছে? তো আহ প্রথমে কি করবি বল তো আহ কত মাংস কতটা আনবি। আরে এতো মানুষের পাঁচ কেজির প্রয়োজন হয় না। হ্যাঁ, তো এক কাজ কর, তুই বিরিয়ানিটার জন্য এক কেজি মাংস নিয়ে নিশ, বাড়ির রান্না তো? মাংসের পরিমানটা বেশী হলে ভালো লাগবে। আর শোন, বিরিয়ানির আলু যেটা ব্যবহার করবি, সেটা কিন্তু চন্দ্রমুখী আলু হতে হবে, নাহলে কিন্তু ওটা ভালোভাবে সিদ্ধ হবে না। হালকা তেলের মধ্যে দিয়ে চন্দ্রমুখী আলু খোসা ছাড়িয়ে তার মধ্যে একটু আহ খাবার রং যেগুলো হয়, রং, লবন দিয়ে, একটু হলুদও দিবি সঙ্গে, দিয়ে ভেজে ওটাকে তুলে নিবি আলাদাভাবে। তারপর মাংসটা কষানোর জন্য প্রথমে তেল দিবি, তার পরে তেলের মধ্যে একটু চিনি দিবি, চিনি দিলে জানিশ তো? তো খাবারের স্বাদ ভালো হয়, রঙ্ও ভালো হয়, তো চিনি দিবি, তারমধ্যে তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো দিবি মানে তুই, মাংস, মাংসতো জানবি। হ্যাঁ, সেরকম মাংসটা বানাবি, যে তার মধ্যে দই দিবি, টক দই দিয়ে বানাবি, আর তুই যদি চাস, তাহলে সবকিছু দিয়ে আলাদাভাবে মিশিয়ে কিছুক্ষন রেখে দিবি একটা পাত্রের মধ্যে। তো সেটাকে তেলের উপর ফোড়ন দেওয়ার পর দিয়ে দিবি, তারপর হালকা আঁচে আস্তে আস্তে ওটাকে রান্না করবি, বুঝতে পারলি তো? তারপর যখন রান্নাটা শেষের দিকে হয়ে আসবে, ঐজন্য আগে মশলাটা বানিয়ে রেখে দিলাম না, বিরিয়ানির মশলাটা। তো, ওটা কি করবি বল তো? আরে বাবা না! মাংস রান্নাটা হয়ে যাবে তারপর ওটা উপর থেকে দিয়ে দিবি, দিয়ে কিছুটা নেড়ে নামিয়ে নিবি।

ওই কাগজগুলো নিয়ে আসবি, ওটা মানে হাড়ির তলায় দিয়ে দিবি, দেখ আমাদের কাছে তো তামার হাড়ি নেই, তোদের তামার হাড়ি আছে নাকি বাড়িতে? আরে তামার হাড়িতে দিলে কি হয় বলতো? বিরিয়ানির তলাটা লেগে যায় না, কিন্তু আমাদের কাছে যেহেতু তামার হাড়ি নেই, তো তুই আহ ওই যে রুপোলি কালারের কাগজ aluminium এর, ওগুলো কিনে নিয়ে এসে ওটা একটা আহ মানে। একটা ধাপ ওটার প্রথমে নিচে দিবি, তারপরে ওটার উপরে কিছু তেজপাতা ছড়িয়ে দিবি বুঝলি? তেজপাতার উপর একটু ঘি দিবি।

কিছুটা বানিয়ে রাখা ভাত প্রথমে কিছুটা দিবি, তার পরে তার উপরে কিছুটা আলু আর। আহ মাংস কিছুটা তারপরে আর ডিমটা পরে দিস উপরে কোনো অসুবিধে নেই, দিবি, তারপর একটা পাত্রে আধঘন্টা আগে একটু দুধ গরম করে একটু কেশর ভেজাতে দিবি। তারমধ্যে একটু মিথ্যা আতর দিবি, তারপরে কেওড়ার জল, আর গোলাপ জল, কি কি বললাম মনে থাকবে? হ্যাঁ তো তারমধ্যে তুই যদি রং বানাতে চাস সুন্দরভাবে তো সেখানে একটু খাবারের রঙ্গও মিশিয়ে দিবি তাহলে তোর বিরিয়ানির রংটা অনেক ভালো হবে, তো ওই মিশ্রণটা ওই উপরে আহ একটু ছড়িয়ে দিবি। কিছুটা ওই উপরে দিবি, তারপরে ঐটার উপরে ওই যে বিরিয়ানি মসলা আমরা বানিয়ে রেখেছিলাম, তো সেটা দিবি, ঠিক আছে? তারপরে যেভাবে আমরা এই ধাপটা বানালাম, তো তারসেভাবেই আবার তুই ভাতের একটা আহ ভাত দিয়ে একটা স্তর বানাবি। তারপরে তার উপরে আবার মাংস দিবি কিছুটা, ডিম্ দিবি, আলু দিবি, দিয়ে স্তর বানাবি, তার উপরে কিছুটা ঘি ছড়িয়ে দিবি, বিরিয়ানির মশলা ছড়িয়ে দিবি, তারপরে দুধটা বানিয়ে দিবি, বুঝলি?

খাবারের তিন তিন ধাপে করে নিবি, তিনটে স্তর করে নিবি তাহলে তোর বিরিয়ানিটা নিচের থেকে জ্বলবে না আর জ্বললেও উপরে থেকে তুই তুলে নিতে পারবি, দেখ বিরিয়ানি নিচে একটু যদি লেগে যায় না, ভয় করবি না কারণ বেশির ভাগ। ক্ষেত্রেই লেগে যায়, আমি তো এতদিন বানাচ্ছি তাও আমার লেগে যায়। আচ্ছা তুই বেরেস্তা কাকে বলে জানিস?

হ্যাঁ, তো তুই কিছু পেয়াঁজ কেটে খয়েরি করে ভেজে তুলে রেখে দিবি, তো আর একটা জিনিস আমি একটু ভুললাম, আলু বখরা বলে একটা ফল পাওয়া যায় দেখবি, তো যখন তুই ওই। আহ স্তরগুলো বানাবি, মাংস ডিম সবকিছু দিয়ে, তো ওই আলু বোখরাটা মাঝে মাঝে একটু করে ছড়িয়ে দিবি, তাতে একটা টক ভাব আসে, বেশ ভালো লাগে। তুই আলু বোখরা দেখেছিস কোনোদিন? হ্যাঁ, বাবা! কিন্তু তুই ওটাতো তুই কাঁচা ব্যবহার করতে পারবি না, এটা কিন্তু তোকে মুদির দোকানে কিনতে হবে। তো সবথেকে শেষের স্তর যেটা বানাবি উপরে, সেটার মধ্যে আবার ওরকম ভাবেই উপর থেকে দিবি, তার পরে উপর থেকে বেরেস্তাগুলো ছড়িয়ে দিবি, আর বেরেস্তা তুই যদি চাস বেটে দিতে তাও দিতে পারিস, আর উপরের স্তরটায় একবারে সব। একটু আঁচে ওই দুধের মিশ্রণটা থাকবে, সবটা দিয়ে, আরেকটু বেশি করে গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর দিয়ে দিবি, বুঝলি? তারপর ওটাকে একটা আহ ময়দার একটা, ময়দা মাখবি, চারিদিকটা বন্ধ করে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য হালকা গ্যাসের মধ্যে বসিয়ে রাখবি।

হ্যাঁ অবশ্যই, আর পর জানাস তোর কেমন হলো, আর অবশ্যই একদিন বানিয়ে আমাকেও খাওয়াবি, এখন না, এখন তো আমি বাইরে আছি, তো তখন যাবো আমাকে খাওয়াবি কিন্তু। আর আপাতত একটা ছবি তুলে পাঠাস, দেখতে কিরকম হয়েছে সেটা আমি দেখে নেবো।

Hello আহ আমি শামিমা বলছি। শোনা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ আমি। এইতো ভালো আছে। আম~ কুশলদার বোন আমি। চিনতে পারছো তো আমাকে? বলছি। বললাম আমি কুশলদার বোন। বুঝতে পারছো আমাকে? হ্যা। তো আহ আমার আমি ভাবছি কি বলতো যে দাদা আর আমি মিলে একটা মানে ঔষুধের ব্যবসা খুলতে চাইছি আর কি। আমরা কিছুদিন ধরে বসেছিলাম মানে lockdown এ এরকম অবস্থা হয়ে গেলো, একটা বড়সড় আঘাত পাওয়ার পর, তো আমি মনে করছিলাম আমি বলছিলাম আমি আমার দাদাকে যে চল দেখি কিছু করি। তো দাদা বলছে যে তোর তো পড়াশোনা শেষ হলো আর দাদারও পড়াশোনা শেষের দিকে। তো বলছে যে চল একটা ঔষুধের ব্যবসা খুলি নাহয়। তো আমাকে দাদা বললো যে তুই একবার আকবর দাকে phone কর। হুম। আকবরদা যে আকবরদা যে এতে এসব ব্যবসায় এতো বছর ধরে আছে আকবরদের হাতও ভালো আছে এসবে। তো একবার phone কর। তা আমি দেখলাম যে তোমাকে একবার phone লাগাই। সেটা হলো কথা। এবার আমরা কোথায় জায়গাটা নিয়েছি বলতো।

বাড়ির সবাই ভালোই আছে। তোমার বাড়িতে বলো চাচা চাচিমা সবাই কেমন আছে? হুম। সেটা হলো কথা। আহ তো আমি বলছিলাম যে উম তোমার মানে গুদামটা কোন জায়গাটাতে করে হচ্ছে আমাকে একটু বলো তো মানে খুব দূর হয়ে যাবে না তো সেরকম হয়তো আমরা ভাবছি যে toto-foto এর ব্যবস্থা করবো আর কি যেটা মানে up-down করবে তাহলে আমি toto তে নেবো না, ছোটা হাতিটাই একটু মানে ভালো হবে আমার মনে হচ্ছে। ঔষুধ, কিছু কিছু ঔষুধ কাঁচের আছে তো, ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা toto তে বেশি আছে। আমি আমি বল~ আহ শন শন হ্যাঁ মানে প্রথম দিকে আমাকে যেহেতু জিনিসপত্র, খুবই কাটছে কথা এবার ঠিক আছে? হ্যাঁ শোনা শোনা যাচ্ছে? Hello আকবর দা। Hello Hello আকবর দা Hello

উম মানে আহ প্রথমদিকের ঘটনাটা আমি ঠিক মানে হ্যাঁ বলছি যে আমি তো মালটা তুলবো

হ্যাঁ দাদা এবার ঠিক আছে? শুনতে পাচ্ছো ঠিকঠাক একদম? আহ আকবর দা আকবর দা?

হ্যাঁ তো আসলে আমার একটু network এ এখানে অসুবিধা করে বুঝলে। একটু জিনিসটা দেখে নাও মানে একটু মানে বোঝো আরকি ব্যাপারটা মানে কিছু মনে করবেনা। ঠিক আছে? হ্যা, সেটাই হলো কথা। তো, আমি বলছিলাম কি যে কিছু কিছু মানে ঔষুধ তো এরকম কাঁচের আছে ধরো আর আহ মানে যেগুলো একদম মানে কম সময়ের জন্য মানে রাখা হবে আর কি মানে যেগুলো আরকি বুঝতে পারছো injection জাতীয় মানে ওষুধগুলো আর কি, যেগুলো injection এর জন্যে ব্যবহার হবে। আমার মতে বলো ওগুলো তো পুরোপুরি কাঁচের, এবার আহ সেগুলো তুমি একটু জিনিসগুলো একটু দেখো আর আম~ তুমি যেই ছোটা হাতিটা ব্যবহার কোরো, সেটাতে আমারও করে দাও। হ্যাঁ, মানে আমি কি বলতে চাইছি, তুমি তো বুঝতে পারছো না কথাটা? উম হ্যাঁ, এটাও একটা কথা কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের পুরনো মানে বাবার ব্যবসাটাও তো মানে সেই হিসেবে দেখছি। তো আমার মনে হচ্ছিলো যে ওইটাতেও তো ওই ডাক~ যেহেতু একদম তোমার hospital এর পাশে আমাদের ওইটা তো ওটাতে যেহেতু অতোটা লাগে ওষুধ, তো আমি ওইটার ও চাইছি আর এইটার জন্য নিতে চাইছি আরকি।

fridge টা আমি কিনে~ fridge টা আমি কিনে নিয়েছি। আহ আপাততর জন্য আমার বাবার আহ বাবার দোকানটার জন্য আমার কি কি লাগছে বলতো আমি ওটা আগে বলে দিই, যেহেতু ওইটা আমার খুব তা~ তাড়া আছে ওইটা নেওয়ার জন্য। উম আমার লাগবে ciplox আছে? উম ঠিক আছে ciplox টা আমাকে আহ আহ পাঠাওনা। দেখো কই~ কিরম কতো আছে তোমার কাছে বলতো? ওটার খুব বিক্রি আছে আমার বাবার এটাতে। উম A টা বেশি ব্যবহার হচ্ছে এখন। A টাকে পাঠাও। আহ আমি চাইছি চোখের, চোখেরটা চাইছি আমি।

আচ্ছা বেশ! তাই করো তাহলে। আর আহ rinco~ covid আছে আহ ring covid? Ring~ ring covid আমার কয়েক বোতল লাগবে। ঠিক আছে? তুমি আমাকে আহ ওই পঁচিশটা মতো দাও পঁচিশ~ পঁচিশটা কি ত্রিশটা পাঠিয়ে দাও। না আমাকে syrup ভালো জিনিস মনে করালে। আমাকে আহ এ পাঠাও কি বলে? আহ আহ চল্লিশ পিস মতো তুমি আহ benadryl এর syrup টা পাঠাও। উম dry এর টা পাঠিও কুড়ি piece মতো dry টা পাঠিও, আর কুড়ি piece আহ এর ওই আহ তোমার যেটা ভেজা কাশিটার জন্য যেটা। সেটা পাঠাও, এটা খুব আজকাল মানে ঠাণ্ডা লাগার জিনিসটার জন্য খুব বিক্রি হচ্ছে আমার।

paracetamol এর আহ ছয়শ পঞ্চাশটা পাঠিও।

হ্যাঁ! মানে ধরো আমি আপাতত এখন নিজের ব্যবসাটার জন্য তোমাকে বলছি না। ওটার জন্য আমি তোমার সাথে একবার বসবো কিন্তু আমি বাবা যে আমাকে যেহেতু বললো যে একবার তোমার সাথে কথা বলে নিতে। আমি বসছি এখন বাবার দোকানটাতেই বসছি বুঝলে নিজের ব্যবসাটা দেখার জন্য। আগে শিখে নিই জিনিসটা ভালোভাবে। আহ oxygen, oxygen টা আপাতত oxygen এর আপাতত দরকার নেই আমার। আহ তুমি শোন না আমি কি বলছিলাম, আহ তুমি আমাকে আহ ইয়ে করো কি বলে আহ pan forty আছে তোমার কাছে? তুমি তুমি আমাকে pan forty টা মানে এক উম কত দাওনা ওটার আছে বেশি করে পাঠাও। আর আর pan eighty টাও দিও ঠিক আছে। pan eighty আর pan d টাও পাঠিও, এই তিনটা পাঠিও pan এর মধ্যে। আর আর আর আর আর lip brush আছে তোমার কাছে?

হ্যাঁ volini volini টাও দিও। আর এ উম DFO gel টা রাখছি না। তোমার কাছে thrombophob gel টা আছে? thrombophob gel আহ পাঠিও, ওটা পাঠিও আহ ত্রিশ~ ত্রিশটার মতো পাঠিও। হ্যাঁ syringe পাঠিও কয়টা। হ্যাঁ সরুটাই পাঠিও হ্যাঁ। ঠিক আছে বেশ এই কয়টা~ এই কয়টাই তুমি আমাকে আপাতত পাঠাও। আর সন্ধ্যার মধ্যে আমি আর দাদা যাচ্ছি আমাদের কাজটার জন্য। ঠিক আছে? বেশ!